একটি বাড়ির সামনেকার চিত্র এই চিত্রটি একটি উম ষ্টার বানানো একটা আকৃতি আছে এবং সেই স্টার -এর মধ্যে ডিজাইন করা বিভিন্ন ধরনের।

উ ছবি নিজে একটা মোবাইল নিয়ে আ মনে হয় কিছু তার আ আ উ ছবি দেখছে এবং সেই ছবিটি এখানে প্রকাশিত হয়েছে।